ক্ষেতের মাসখানে একটা ছেলে সেলফি উঠছে।

ছেলেটির গায়ে শার্ট একটা ছোয়েটার রয়েছে।

এটা একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্ট -এ সাদা হলুদ কালার ।

বিল্ডিং -টি সাদা নীল কালার ।

এইটা একটা নদী নদীর উপরে একটা কুমির শুয়ে আছে।

পাশে একটা পানির ট্যাংক ।